এটা স্টেশনারি দোকান। এতো বই খাতা তারপর উম আরো অনেক কিছুতে রয়েছে জলের বোতল রয়েছে। ওরকমই কিছু একটা হ্যাঁ স্টেশনারি -ই দোকান।

ওখানকারই এই যে দেয় উম আ কি যেন হেল্প কাউন্টার যেটা আছে যেখানে কোন প্রবলেম হলে হারিয়ে টারিয়ে গেলে বা কোনো কিছু জানতে হলে হেল্প করার জন্য কাউন্টার -টা হ্যাঁ এটা নিকো পার্ক -এর ওয়াটার পার্ক -টা।

এই দোকানটা তবে ওই যেকোনো হয়না ওই ছোট খাটো মানে বড়োই বাট শপিং কমপ্লেক্স -এর তুলনায় ছোট যে বিভিন্ন শাক-সবজি ফল-টল সব পাওয়া যায় সেরকম মিষ্টি-ঠিষ্টি । ওইরকম কিছু কোনো স্টোর হতে পারে।

হোটেল রুম এরকম এরকম সাজানো গোছানো মানে এই ডিজাইন -এর সাজানোগুলোও হোটেল রুম -এই থাকে । তো নরমালি আমরা যখন কোথাও ঘুরতে ঠুরতে যাই বা যে কেউ ঘুরতে যখনি যাই।

পেট্রোল পাম্প ফা পেট্রোল পাম্প -তো মানে এখন বেড়ে চলেছে অবশ্যই। স্বাভাবিক গাড়ির সংখ্যাও বাড়ছে মানে পেট্রোল পাম্প -এর সংখ্যাও কম-বেশি বাড়ছেই।

অনেক পেট্রোল পাম্প গুলো ভালো হয়। আবার কিছু কিছু জায়গায় হাওয়া দেওয়ার জায়গায় লোক থাকে না মেশিন ভালো হয় না।

এরম টাইপ -এর হুম খাওয়ার-ঠাওয়ার বার্গার পিৎজা তারপর স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে।

এ .টি .এম আ এস .বি .এই - এর এ .টি .এম . উফ এস .বি .এই - তে কোনো কিছু না বলে বেড়ায় আমার এক এক্সপিরিয়েন্স এস .বি .এই - তে খুব একটা ভালো না গেলেই চোদ্দ ঘন্টা দাঁড়াতে লাগে। তাও ওই এ .টি .এম - টার সুবিধার্থে একটুখানি যা তাড়াতাড়ি হয়ে যায় তাও তো অর্ধেক সময় কোনো সময় লিংক থাকে না কোনো সময় এই নোট থাকে না ওই নোট থাকে না।

এই সাইড -এ আরো কত কিছু বই রাখা আছে যে ভালো বড় উম আ বইয়ের দোকানগুলো হয় বুক স্টোর ঐগুলোর এটা।